বোমরা শ্রেয়াস আইয়ার রিসাব পান্থ উম আমাদের তো আবার opening কে আবার ভরসা নেই বিশেষ করে পাকিস্তানের সঙ্গে খেলা হলে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে খেলা হলে। আরে india team এর opening টা এমন না যে কেউ একদিন আগে out হয়ে যাচ্ছে হ্যাঁ রহিত শর্মা যখন ধাবান খেলত

তখন কী রহিত শর্মা ধাবান one down এ আছে ভিরাট কোহলি তারপর আছে রায়না এরকম যুবরাজ সিং এখন ধনি হারদিক পান্ডিয়া এরকম সব player সব ছিল। opener যদি একশ run করে দেয় না তায় করে দিলে চাপ চাপ থাকে না আর আমি বলছি যে সবকটা নাকি হবে না ঠিক আছে তাহলে প্রত্যেকটা match এ আসাদের opener কে?

হ্যাঁ প্রতিটা match এ প্রতিটা

রাহুল তো কে এর রাহুল তো সেই কী করতে আসে কে জানে

মানুষ সব আমাদের level এর player আছে সব

এ পাকিস্তানে ওই শাহিন আফ্রিদি কী করে হ্যাঁ ধনি last IPL এই ধনি যেন এবছর খুব ঠিকঠাক ভাবে খেলতে পারে চাই সবায় মন দিয়ে হ্যাঁ last IPL

সব ভালো ভালো player গুলো কে কোথায় ছিল কে রিচার্ড তার last তোর এবারে তো পোলার্ড ইয়ে তোর ব্রাভো ফ্যাভো কেউ খেলবে না ভ্রাভো তা কেউ নেই তো

উইলিয়াম সন তো গুজরাট নিয়েছে না উইলামসনকে? হ্যাঁ দু ভালো player রেখেছে একটা

ও ওকে দিয়ে হয়ত opening করিয়ে দিবে কি জানি কী করে যে তা গুজরাটের তো মারা গুজরাটেরও ভালো team আছে

গুজরাট কেন লখনৌর ও perfect team দিপক দিপক কী রকম form এ আছে দেখলি? দিপক কী রকম form এ আচে দেখলি? T twenty তে হ্যাঁ এবার সবকিছুই informative এ পানু বলছি সব team এ তোর চাঙ্গা আছে চাঙ্গা team সব চাঙ্গা আছে মোটামুটি চাঙ্গা আছে। তবে এবছর কিন্তু bolling এর উপর অনেকটা নির্ভর করবে IPL bolling যদি ঠিকঠাক মত করল তো ঠিক আছে না হলে বল ইসে ওরে ভাই স্মিথ হচ্ছে ancaring করতে যাচ্ছে পাইনি না

তাহলে স্মিথ হচ্ছে এ বছর ancaring করবে । চাপলেন ছিল একসময় রাজস্থানের captain চেন্নাইয়ের তো captain ছিল একবার চেন্নাই না তোর ইসে আহ পুণে পুনে তাই তো বলছি পুনে তখন স্মিথ কী খেলত! হ্যাঁ তারপর স্টারক তো স্টার্ক আর IPL খেলতে আসে না ওর ওর international match হলেই হল হ্যাঁ ও খেলছে ও খেলছে আর কী লাগে RCBRCB এর woman টা দেখলি।

কেউ ছিল না এলিসা প্যারিস

ওদের ওদের target মনে হয় fan followers বাড়ানো cup এর দরকার নেই আরে ওই যে ও তো ভালো player সব কটা ভালো player নিয়েছে কোনোদিন একটা team জিততে পারে না।

তাও এদিকে bolling এ হাসারাঙ্গা আছে তোর আহ হেজেলউড আছে সিরাজ আছে হাসাল প্যাটেল আছে মানে পুরো number one সব তেকে one number one তোর batsman bolling সব আছে এখানে তা ইয়ে সেই শনিটা কেটে গেছে নাহলে run rate এর জন্য উঠতে পারে নি এই রকম অবস্থা হয়ে গেছে তো যেদিন flop খায় তো সবাই flop খায় সব গেলে তো সেদিন সবাই flop এটা কী তো RCB team এর কী হয়ে যায় কী জানি হ্যাঁ তেইশ april তেইশ april কি কারো সঙ্গে আছে? তেইশ april কার সঙ্গে আছে বলতো কী জানি ভুলে গেছি রাজস্থান মনে হয় মনে আছে তোর তেইশ april তেইশ april এ উনপঞ্চাশ আবার ঊনপঞ্চাশ আমাদের সাথে কবে ছিল যেন আটষট্টি। হ্যাঁ তোদের সঙ্গে একবার আটষট্টি তেই ছিল সেকি তবুও সেবছর আমরা তোর semi final second এ গেছি তোরা তো উঠতে পরোসও নি পর পর কুড়ি একুশ অব্দি উঠেছি টানা ষোল থেকে হ্যাঁ তো কী হয়েছে একবারই final খেলে খেললে কী হবে cup এসছে তো এই সেই আমাদের cup টা নেই এই আরকি এবছর নেব। এ বছর cup টা কে স্বপ্নকে বাস্তবতা করব এ বছর আমি গিয়ে খেলে দিয়ে আসব না হলে

হ্যাঁ যাব তো ইডেনে খেলা দেখতে যাব ভাবছি দেখি

দেখি যাব এই তো ছ তারিখ থেকে তো আমাদের exam আছে ছ তারিখ হবে না সময় টা exam টা যাক তারপর দেখি তারপরে আর RCB খেলা হচ্ছে কী হবে কী আর?

একটা তো ওই কলকাতায় হবে একটা ব্যঙ্গালুর হবে তো হ্যাঁ অন্য match হয়তো হবে সেখানে হয়ত ইডেনে হয়তো যাব সব ticket তো বিক্রি হয়ে গেছে বুঝলে? তোর সেদিন দেখছিলাম book my show তে সাড়ে সাত হাজার আর ছাব্বিশ হাজারের ticket গুলা খালি আছে। ছাব্বিশ হাজার সামনে আর উপরে যেটা হচ্ছে ওটা হল ছাব্বিশ হাজার সামনে না ছাব্বিশ হাজার কী বলতো মানে যত সব celebrity ফেলিব্রিটি সব খেলা দেখতে আসে তো তাদের সঙ্গে বসে খেলা দেখতে পারবি। তা ওই গুলো full হয়ে যাচ্ছে ওই ticket গুলো উপরটা মানে সবার উপরে যেটা একদম দেখা যায় সাড়ে সাতশ ওটা দেখার থেকে দেখে নেয়াই ভালো।

সেই সেই সেই আর কিছু নাা কিছু লাল jersey বা হলুদ jersey এগুলো সব দেখতে পারবি আর কিছু না আর কিছু না অত কিছু দেখা যায় না। হ্যাঁ ওই minimum তোর ওই। দুহাজার আড়াইহাজার এর ticket গুলো কাটলে ঠিক আছে তো মোটামুটি একটু দেখতে পারবি। একে তো মাঠ তো বড় থাকে খেলা হচ্ছে মাঠ ওখানে তারপর তো সেই ওই মাঠে দেখা মানে

দিয়ে কী পড়াশুনা করছিস এখন? পড়াশুনা কর আবার IPL আছে আবার ঝগড়া লাগবে আমাদের মধ্যে কিছুদিন পর যতই ঝগড়া করিস তোরা কোনোদিন পারবি না

দেখা যাক ঠিক আছে

এই তো খেলাম মুড়ি খেলাম। আবার ভাত খাবি কখন দশটা দশটা আর তোর IPL এ এবারে সব একটা home ground একটা ইয়ে বাইরে না?

কার কোনটা এটা প্রথমটা মনে হয় এর তোর ইডেনে হবে মনে হয়

হুম হুম হুম তো গুজরাট গুজরাট আর CSK হ্যাঁ গুজরাট আর CSK যাক আবার কে? না গুজরাট জিতবে।

গুজরাট পারবে না গুজরাট ওই একবারই ওই পেরেছিল আগেরবার সব যে যার মত খেলে দিয়ে যাচ্ছিল বলে এক একজন করে ওই ওদের হার্দিক পান্ডে আর মিলার বেশ form এ ছিল

আগের বার তো ওদের প্রতিটা match এ একজন করে খেলে দিয়েছে জিতে আসছে

এরম এমন bowling ছিল তোদের full tose full tose ball করেছিল এর ও তো মানে তিনটে ছয় মারল state এ একটা আহ তারপর পিছন দিকে একটা leg side এ আর off এ একটা মেরে দিল তিনটে ছয় পরপর চারঠে bowler টার একটু বুদ্ধি নেই যে আরেকজন ভালো ball করল তোদের ওই ইয়ে দেখলি তো ওই বোমরার মালিক এই বছর ওই গুজরাটের সঙ্গে খেলা হয়েছিল পাঁচটা wicket নিয়েছিল যে ball করেছিল সেদিন মারাত্মক বল করেছিল মানে

ওর line length নেই কিছু ওর line length কিছু নেই আদিল রাশিদ কে নিয়েছিস না spinner হ্যাঁ আদিল হ্যাঁ spinner আদিল রাশিদ আছে। ও মার খাবে প্রচুর আমাদের আছে টপলি আমাদের আমাদের বাংলার ছেলে আছে হম তোর আমাদের রাশিদ খানকে ছেড়ে দিয়ে ভুল করেছি আমরা।

রাশিদ খান কে ছেড়ে দিল ডেভিট ওয়ার্নারকে ছেড়ে দিল হ্যাঁ ওয়ার্নার দিল্লিতে গিয়ে খেলছে দেখছিস?

আগের বছর তার আগের বছর ওকে দিয়ে জল ঘোলা করালি flag ধরালি ছাড়বে না? থাকবে নাকি আরো management ছেড়ে দিছে হ্যাঁ তোদের তো তখন তোর পিয়াসতো আর ওয়ার্নার openning আমাদের প্রথম team টা যখন ওয়ার্নার তারপর উইলিয়ামসন

তোদের তোর ও তোদের তখন opening প্রায় ছেড়ে দিত এ আমাদের bowling টা তবে যাই বলিস তোদের bowling যাদের bowling তো cup নিচ্ছে RCB এ বছর দেখবি।

হায়দ্রাবাদ cup ভুলে যা ভুলে থাক

হায়দ্রাবাদ ই তো দেখ না cup কারা নেয়

cup নিয়ে যখন ঘুরব রাস্তায় ঘুরবে। cup cup cup cup নিয়ে এ বছর ঘুরবে ডুপ্লেছি আর থাকলে বিরাট কোহলি ডিভিলিয়ার্স তো থাকবে। দেখ না যখন stadium এ ঘুরব তখন বুঝতে পারবি মানে ঘুরবে team হ্যাঁ ওই ওই চা খাওয়া cup নিয়ে ঘুরবি চা চা থাকবে ওই cup গুলো নিয়ে ঘুরবি। বুঝতে পারলি? হ্যাঁ তো ওটা তোরা প্রতিবারে দেখবি কোনোরকম শেষ হয়ে গেলে IPL নিয়ে ঝগড়া

এ বলবে সে জিতেছি এ বলবে সে জিতেছে

আছে তখন কত couch বেরবে IPL এর সময় তখন কত couch বেরোবে team এর প্রতিটা আমাদের এ বছর RCB এই ইয়েটা দেখেছিস আহ jersey টা পুরো আগুন জালিয়ে আছে আগুন দেখিনি তোর তো অনুষ্ঠান হল এই অনুষ্ঠানে তো সব করল

ওই যে সেদিন হল পরশু দিন না কবে হুম দেখা যাক

শোনো না দুহাজার সতেরো তে আমরা পুরিতে ভ্রমণ করতে গেছিলাম পুরির অভিজ্ঞতা টা একটা অসাধারন অভিজ্ঞতা প্রথমে শুরু করি আমরা বাড়ি থেকে দমদম যাওয়া এবং সেখান থেকে হাওড়া হয়ে পুরিতে যাওয়া আমার ট্রেনে কাটানো কিছু মুহূর্ত।

ভোরবেলা উঠলাম উঠে গেলাম বাস ধরতে দমদম থেকে হাওড়া পর্যন্ত আমরা উঠে গেলাম এবং বাসে যাওয়ার পর ওখানে আমাদের train দশটায় আসলো এবং আমাদের ট্রেনে উঠলাম ওঠার পর আমরা সন্ধ্যা নাগাত

গাড়ি ঠিক করে আমরা গেলাম হোটেলে হোটেলের থেকে আমাদের সমুদ্র খুব বেশি দূরত্ব ছিলো না। তার জন্য আমরা hotel থেকেই সমুদ্রের যে দৃশ্য

রাতের খাবার পর্যন্ত ওখানে বসেই খেতাম। অসাধারণ অভিজ্ঞতায় একটা অসাধারণ মুহূর্ত কিন্তু আমরা ওখানে উপভোগ করেছি। বলাই চলে পুরীতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই বিশেষ ছিল। পুরিতে আমরা ছিলাম তখন প্রথম দিন আমরা ঘরের মধ্যেই ছিলাম এবং বিকেল বেলা হওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম সমুদ্রের সামনে বসে একটু মাছ খেতে যে কি হয় যে আমরা সমুদ্রে যাচ্ছি আর সমুদ্রের সামনে ওখানে প্রতিটি দোকানে অসাধারণ মাছ বিক্রি করা হয়। বহু রকমের মাছ আছে যেগুলো আমরা খেয়েছি, তাদের স্বাদ অসাধারণ ছিল। ওইদিন আমাদের সময়টা এভাবেই কেটেছিল। পরের দিন আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটা ইতিহাস আছে জগন্নাথ মন্দিরে আমরা যখন গেছিলাম তখন প্রায় সকালে বলা চলে সেখানে যাওয়ার পর আমরা মন্দিরে গেছিলাম। মন্দিরে প্রথমে আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা গেছিলাম পুরিতে জগন্নাথ দেবের যেখানে ভোগ তৈরি হয় সেই রান্নাঘরে। রান্না করতে যদি ও বা খোলা নেই কিন্তু রান্নাঘরের মাঝখান থেকে কিছু

তখন আমরা ওখানে পুরীর রান্নাঘর দেখেছিলাম সেখানে জগন্নাথ দেবের রান্না করা হয় সেইখানে গিয়ে আমরা কতগুলি বড় বড় হাঁড়ি দেখতে পাই এবং সর্বোচ্চ উঁচু যে একটি হাড়ি দেখা দেয় কিন্তু বলা হয় পুরীতে যে সবথেকে উঁচু যে হাড়ি টি থাকে সেই হাড়ের রান্নায় নাকি আগে শেষ হয়। হাড়িটি রান্না হয়ে যায়। অবাক করার বিষয় হলো একটার উপর একটা হাড়ি রাখার পরও কি করে পুরীতে

আমরা কেউই জানিনা বা বলতে পারবো না। এটা বলার জন্য পুরীতে জগন্নাথ দেবের মাহাত্মই তারপর আমরা চলে যাই ওখান থেকে নিজেদের ঘরে। ওই দিনটা আমরা জগন্নাথ দেবের ভোগ খেয়েই কাটিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তারপর রাতে আবার আমরা বেরিয়ে ছিলাম পুরির আশেপাশে এই মন্দিরে কিছু মন্দির আছে একটি মন্দির আমার মনে পরে একটা বড় নদি বা পুকুরে মাঝ বরাবর নদীটি মন্দিরটি তে ভিতরে প্রবেশ করা হয়নি ঠিক বা মন্দিরের নামটি জানা হয়নি ঠিকই কিন্তু মন্দিরটি একটি অসাধারন